আর একটা গাছ দেখা যাচ্ছে সামনে একটা মাঠ দেখা যাচ্ছে।

দুটো চেয়ার লাগানো আছে একটা লোক বসে আছে তিনটে ছাতা আছে।

দেখা যাচ্ছে যে এখানে অনেক জামা কাপড় রাখা আছে দেখা যাচ্ছে ।

অনেক গুলো জা- আ টাঙ্গানো আছে দেখা যাচ্ছে- এ একটা মেয়ে দেড় জামা কাপড় রাখা আছে দেখা যাচ্ছে।

একটা বড়ো জলাশয় দেখা যাচ্ছে।

আর ওপরে-এ-এ আকাশের ওপরে অনেক মেঘ দেখা যাচ্ছে-এ।

একটা মহিলা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার দেখাবে বলে অনেক লোক দাঁড়িয়ে আছে। ডাক্তার দেখাবে বলে ।

প্রায় তিনটে পুরোনো নৌকা আছে দেখা যা--

যেটা গাড়িতে লাগে মোবিল ফোবিল রাখা আছে দেখা যাচ্ছে।